পারি যে আপনি আহ কিসের মানে কোন, কিসের ticket তা কেটেছিলেন train না bus ?

কোন number টা register আছে একটু kindly বলবেন ? আমি যে number এ call করেছি ওই number এ। ma'am আমি আপনার call টা একটু hold এ রেখে আমি একটু check করে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ma'am আমি যেটা এখানে দেখতে পারছি আপনি আগামী আট তারিখে একটা, দুটো ticket book করেছিলেন। ওহ name টা হচ্ছে একটা হচ্ছে আহ যশ রাজ আর একটা হচ্ছে আহ মৌসুমী। right ?

okay। তো ma'am আহ আপনি আহ ticket টা change করতে চাইছেন। কোন date এ আপনি transfer করতে চাইছেন ? actually আমি আহ কোনো date এ আহ transfer করতে চাইছি না, আমি total টাই cancel করতে চাইছি। মানে আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে একটু

আচ্ছা। তো ma'am আমি আপনাকে একটা information দিয়ে দিই যে আপনি যদি cancel করেন যে amount টা আপনি pay করেছেন আপনি কিন্তু fully amount refund পাবেন না।

এটার কারণটা কী ? মানে আমি একটা ticket কেটেছি ভুল টাকা দিয়ে সেখানে আমি আপনাকে আহ দু'দিনের মধ্যেই জানাচ্ছি, যে আমি cancel করতে

আপনি হয়তো জানেন না এটা একটা rules আছে যেটা আহ প্রত্যেকটা tours and travels follow করেন ঠিক আছে ? মানে এ যারা আর কি online booking করছেন ticket আহ in case সেটা bus হলো, কি train হলো, বা private car হলো তো সেই ক্ষেত্রে ma'am আপনি কিন্তু fifty percent আহ refund পাবেন আর fifty percent কিন্তু কেটে নেওয়া হয়। আমাকে একটা কথা বলুন যে যদি এটা যদি আপনাদের কারণে booking টা cancel হতো তাহলে কি আপনারা same process টাই আহ মানে করতেন যে

দেখতে পাচ্ছি আপনার mail id টাও এখানে confirm করা আছে মানে register করা আছে। তো সেক্ষেত্রে ma'am আমরা priority আপনাদেরকে জানিয়ে দিতাম, যে আমাদের এরকম date এ cancel হয়েছে আমাদের service। তো সেই ক্ষেত্রে ma'am আ টাকাটা কিন্তু fully pay করা হতো। কারণ ma'am আমরা আগে থেকে জানিয়ে দিয়েছি। but ma'am আপনি যেহেতু একদম date এর মুখে জানাচ্ছেন সেক্ষেত্রে ma'am আপনার ticket টাতো আমি আর অন্য কাউকে দিতে পারবো না। বা ma'am আপনি যদি ticket টা অন্য কাউকে বিক্রি করতে পারেন, ma'am সেটা আপনি পারবেন। সেক্ষেত্রে হয়তো আমাদের কোনো problem হবেনা, but যদি আমরা সে কাজটা করি তো ma'am সেক্ষেত্রে আমাদের তো আহ একটা charges লাগে সেই charges টা তো আমাদেরকে আহ pay করতে হবে। উম দেখুন ma'am আমি একটা কথা বলতে পারি, আপনি একটু দেখুন যাতে আমি full টাকাটা ফেরত পাই। তার জন্য আপনাকে মানে যা সাহায্য করতে হবে আমি করছি, যা যা documents দেওয়ার আমি দিচ্ছি কিন্তু আমাদের টাকাটা full return চাই। ma'am আহ আমি খুবই দুঃখিত আপনার এরকম problem এর জন্য। but ma'am আহ full টাকা তো আপনি পাবেন না যেহেতু এটা একটা Indian rail এর আহ laws and regulations আছে সেক্ষেত্রে ma'am আমি আপনাকে fifty percent rupees হয়তো এখনই আপনাকে refund করার ব্যবস্থা করে দিতে পারি। মানে within twelve hours আপনাকে করে দিতে পারি, but ma'am full payment কিন্তু আপনি আ refund পাবেন না। না আমি যেখানে train এ গেলাম না যেটায় আমি আ travel করলাম না তার জন্য আমাকে fifty percent টাকা দিতে হবে ? যেহেতু আপনি ticket টা কেটেছিলেন আর problem টা আপনার, আপনার কারণে আপনি আহ ticket cancel করছেন তো ma'am আমাদের তো Indian rail কে কিছু amount pay করতে হয়। ma'am আমাদের তো এটা private agency, আমাদের তো government agency নয়। তো আমাদের যেহেতু pay করতে হয় সেইক্ষেত্রে ma'am আহ আমরা amount টা তো আর নিজেদের pocket থেকে pay করতে পারিনা। সেইক্ষেত্রে ma'am আমরা customer দের থেকেই payment টা করি। মানে কোনোভাবেই কি এটা করা যাবে না ? না ma'am কোনোভাবেই এটা possible নয়। ma'am আপনি যদি চান তাহলে আপনি আহ ticket টা নিজে যদি কাউকে transfer করে দিতে পারেন, সেইক্ষেত্রে m,a'am আপনি সেটা করতে পারেন। আমাদের সেটাতে কোনো problem নেই, আমাদেরকে just একটা information দিয়ে দেবেন। আমি এখন কাকে, আমার একটা দরকারের জন্য আমি cancel করলাম। আমি এখন কাকে খুঁজবো কাকে মানে আপনি যদি একটু দেখুন না আপনার personally যদি কারোর কাছে

আপনাকে help করতে পারি। actually আমাদের এরকম অনেক আহ customer আছে যাদের এখনো waiting list এ আছে ঠিক আছে ? তো সেই ক্ষেত্রে ma'am আমি আপনাকে আ আপনার দুটো ticket এর বদলে আমি দু'জন customer এর আপনাকে details দিতে পারি with phone number an all। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এরকম আহ ticket টা আপনাকে ওনার নাম transfer করে মানে ওনাকে দিয়ে দিতে হবে। সেটা আপনি by post হোক by courier হোক ticket টা আপনাকে ওনাকে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা। তাহলে আমি, তালে ওনার কাছ থেকে আমি full টাকাটাই পাবো তাই তো ? অবশ্যই তাই। আপনি ওনার কাছ থেকে full টাকাটাই পেয়ে যাবেন ma'am। এখানে আমাদের যেটা মানে আমাদের সাথে সেটা করণীয় আছে আপনি কাকে পাঠাচ্ছেন বা কী করছেন আপনি confirmly সেটা করেছেন কিনা, আমাদেরকে full details টা জানিয়ে দিতে হবে। আপনি কী ওখান থেকে কোনোরকম ওনাকে phone করে বা কোনো massage কী ওনাকে আপনি জানাতে পারবেন ? মানে যে এরকম দুটো cancel হয়েছে আপনারা কি মানে যেতে চান কিনা ?

আচ্ছা তাহলে এতে যেহেতু ticket টা আমার নামে কাটা এবারে কোনো যদি problem হয়, আহ মানে তাহলে কি মানে উম আমিতো ফেঁসে যাবো নাহ যেহেতু ticket টা আমার নামে কাটা ?

problem হয় না। আপনার মতো এরকম আরো customer আছে, যারা এরকম করে থাকে। তো ma'am এরকম তো কোনো কিছু problem হয় না, but ma'am আহ আপনি যে customer কে আহ এটা করবেন মানে যে customer কে আপনি আপনার ticket গুলো transfer করবেন তার থেকে আপনি একটা confirmation নিয়ে নেবেন যে ওনার তরফ থেকে যেন কোনো problem না হয়। আচ্ছা আচ্ছা। তালে আপনি এক কাজ করুন আমায় দুটো ticket এর বদলে আপনি আমাকে একটু number টা দিয়ে দিন details টা আমি

hold এ রাখতে পারি ma'am আপনাকে details টা পাঠানোর জন্য ?

ধন্যবাদ ma'am। হ্যাঁ আহ ধন্যবাদ ma'am আহ call টা hold এ রাখার জন্য। ma'am আপনি আপনার number এ check করুন একটা massage গেছে regarding দুটো details, contact details আপনাকে পাঠানো হয়েছে। একজনার name হচ্ছে রোহিত রায় আর একজনার নাম হচ্ছে উষা রায়। আচ্ছা, আপনি একটু ধরুন আমি একটু check করে দেখে নিচ্ছি ।

হম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পেয়েছি। হ্যাঁ ma'am তো এনাদের সঙ্গে আপনাকে কথা বলে নিতে হবে। আপনি কথা বলে confirm করতে পারেন ticket টা। ma'am আমি আপনার তরফ থেকে cancel তখনই করতে পারি যদি আপনি চান fifty percent refund আর যদি না চান তো আপনাকে এনার সাথে কথা বলে নিতে হবে। মানে এনাদের সাথে কথা বলে নিতে হবে। আর এনাদেরকে insist করতে হবে যাতে আপনি ticket টা ওনাদেরকে transfer করে দিতে পারেন। না মানে এইবার এর কত্থাটা হচ্ছে যে আহ উনারা যদি না নিতে চান তাহলে আমি কী করবো ? ma'am actually ওনারা তো ticket টা কাটতে চাইছেন নাহ ? ওনারা তো waiting list এ আছে যাতে ওনারা ticket পান। তো সেই ক্ষেত্রে ma'am অবশ্যই ওনারা চাইবেন যে এরকম যদি ticket পাচ্ছি তো সেই ক্ষেত্রে ma'am আশা করি ওনারা এটা নিয়ে কোনো আহ মানে cancel বা অন্য কিছু করবেন না। ওনারা তো সেটা নিয়ে helpful ই হবেন যেহেতু ওনারা চাইছেন আর waiting এ আছেন।

customer এর number দিলাম যারা waiting এ আছে। আর eagerly চাইছে এরকম আপনার আ পেতে আর কি এরকম tickets। আচ্ছা, আর হচ্ছে টাকাটা আমি কিভাবে পাবো ? ma'am টাকাটা ওনার কাছ থেকে আপনি bank payment এ পেয়ে যাবেন bank payment হোক বা phone pay হোক বা bank online payment হোক যেরম করেই হোক আপনি ma'am সঙ্গে সঙ্গে আপনি টাকাটা আশা করি পেয়ে যাবেন। আহ ma'am সেইক্ষেত্রে আমি আপনাকে একটা help করতে পারি আপনার যদি ওনার সাথে কথা বলে আপনি যদি এখন ওনাকে insist না করতে পারেন, বা ওনারা আপনার কথাতে satisfied না হয় তো ma'am সেই ক্ষেত্রে আমি ওনাদের সাথে কথা বলতে পারি ঠিক আছে ? তো আ সেইক্ষেত্রে ma'am আপনাকে যেহেতু আপনাদের ticket টা ছ তারিখ এই sorry আট তারিখের date এ আছে, তো ma'am যেহেতু আমাদের কাছে এখনো চারদিন time আছে সেইক্ষেত্রে ma'am কালকে অথবা আগামী চব্বিশ ঘন্টা এই sorry বারো ঘন্টার মধ্যে আমি ওনাদের সাথে কথা বলে আপনাকে হয়ে insist করতে পারি।

আহ ma'am আপনি আহ যদি confirm হয়ে যায় সেইক্ষেত্রে আপনার কাছে একটা massage চলে যাবে। যে হ্যাঁ ticket confirm হয়েগেছে, যারা waiting list এ আছে তাদের কাছে ticket টা আপনার ticket টা confirm হয়ে গেছে। আর ma'am যদি এরকম কিছু না হয়ে থাকে তো সেইক্ষেত্রে ma'am আপনি call করে নেবেন আমাদের এই number এ। আমি হই বা অন্য কোনো আমার customer agent হোক ধরে মানে receive করে আপনার সাথে কথা বলে নেবে। আচ্ছা, মানে তাহলে আর আমাকে যোগাযোগ করতে হচ্ছে না আপনি ওনার সাথে কথা বলে আমাকে

রাখলাম এই কারণে, কারণ আহ ma'am হতে পারে যে উনি হয়তো জানতে চাইলেন উম কার কাছ থেকে পাচ্ছি বা কী details? তো ma'am সেইক্ষেত্রে আ আপনি যদি ওনার সাথে কথা মানে উনিও যদি আপনার সাথে কথা বলতে চান তো ma'am আমি আপনাকে আগে থেকে introduce করিয়ে দিলাম যে এরকম নাম আর এরকম phone number। যাতে উম future এ আপনার কোনো problem না হয়। হম ঠিক আছে তাহলে আপনি একটু phone এ কথা বলুন, বলে আমাকে একটু জানাবেন। আর হচ্ছে আপনি একটু দেখবেন যাতে ব্যাপারটা হয়, আসলে কী হয়েছে বলুন তো মানে আমরা যেখানে যাওয়ার কথা ছিল আ সেখানে আমরা যেতে পারছিনা আমাদের মানে family গত issue তে।

এরকম problem এর জন্য। ma'am আমি আপনাকে যথাসাধ্য help করার চেষ্টা করছি। ma'am আশা করি আপনি আমার help এ উপকৃতই হবেন। ma'am আহ আমি কী আপনাকে আর কিছু ভাবে সহায়তা করতে পারি ? হ্যাঁ বলছি যে মানে আপনি কী মোটামুটি একটু জানাতে পারবেন যে এই list এ কতজন আছে waiting list এ মানে এইটুকুনি আমি ensure করতে চাইছি যে মানে যদি একজন না নিলেও আমি confirmly কিছু একটা পাবো মানে কেউ

hold এ রাখি ? hold এ রেখে আমি check করে আপনাকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ একটু জানান। ma'am আমি আ এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আ মোটামুটি sixteen টা লোক আছে যারা এরকম ticket booking প্রায় করতে পারেন নি এবং করতে চাইছেন এবং তারারা waiting এ আছেন same ticket same place এ যাবেন এবং same date এ same timing এ যাবেন। তো ma'am আপনার ticket আমি যে দুটো number share করেছি তারা যদি নাও কোনোভাবে insist হয়ে নাও নিতে চায় বা ওনারা যদি already কারো কাছ থেকে পেয়ে থাকেন কারণ ma'am আপনাদের মতন এরকম আরো customer রা আছে যারা cancel করে ticket। তো এরকম যদি কোনো cancellation ticket ওনারা পেয়ে থাকেন সেইক্ষেত্রে ma'am আরো যে list এ আছে waiting list এ তাদের এরকম দুজনকে দুজনের number এর সঙ্গে আমি আপনাকে যোগাযোগ করিয়ে দেব এবং insist ও করবো যাতে ওনারা আপনার দুটো ticket cancel ticket ওনারা নিয়ে নেন। আচ্ছা আচ্ছা।

কি হবে আপনি full payment টা পেয়ে যাবেন। আর যদি আপনি fully cancel করতে চান সেক্ষেত্রে ma'am আপনি পুরোপুরি টাকাটা refund পাবেন না। আমি হয়তো আপনাকে এখনই cancel করে আপনাকে fifty percent refund এই মুহূর্তেই করে দিতে পারি। but আপনি যেহেতু full payment চাইছেন, তো সেইজন্য আপনাকে এই process টাতেই যেতে হবে। আচ্ছা। ঠিক আছে আপনি একটা কাজ করুন আহ তার জন্য তার জন্য যে আমি যে মানে documents বা কিছু এইসব কি কিছু জমা দিতে হবে ? না ma'am আপনাকে কোনো documents জমা দিতে হবে না, even উনিও সব documents already জমা করে রেখেছেন। তো documents কাউকেই কোনো কিছু জমা করতে হবে না। যেটা করতে হবে সেটা হলো যখন উনি insist হয়ে যাবেন আর সেইক্ষেত্রে আপনাকে যখন উনি payment টা করবেন তো সেইক্ষেত্রে ma'am আপনাকে আপনার উম phone number হোক বা bank details হোক আপনাকে ওনাকে share করতে হবে। যাতে করে উনি আপনাকে details টা এই sorry payment টা করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তাহলে উম আমি আপনি তাহলে এক কাজ করুন আপনি ওইটা করুন। আর আমাকে kindly একটু জানাবেন মানে আমার সত্যি খুব urgent দরকার। তো সেহেতু আমি আপনাকে বলছি আপনি একটুখানি দেখবেন যাতে আমার ব্যাপারটা একটু confirm হয়ে যায় ঠিক আছে ?

তালে আপনি কি আমাকে কালকে জানাচ্ছেন তো ? ma'am আমি আপনাকে আগে confirmation massage দেব, আপনি একবার call করে নেবেন। দেখুন ma'am actually আমাদের এখানে অনেক রকম customer থাকে তো, তো হতে পারে মাথা থেকে out হয়েগেলো। তো ma'am আপনি একবার call করে নেবেন আপনি বিকেল পাঁচটা নাগাদ একবার call করে নেবেন, আমাদের working hours এর মধ্যেই। আচ্ছা আপনি তো আমাকে number টা দিয়েছেন আমি তালে call করে নিয়ে জেনে আপনাকে আমি জানাচ্ছি। যদি উনি না confirm হন তালে আমি আপনাকে জানাচ্ছি। তালে আপনি আমাকে

অবশ্যই অবশ্যই । অবশ্যই ঠিক আছে আমি তাহলে আমি তাহলে আপনাকে বিকেল পাঁচটায় একবার phone করছি । অবশ্যই ma'am। ma'am আমি কি আপনাকে আর কিছুভাবে সহায়তা করতে পারি ? না না thank you। আমি আপনাকে কালকে কথা বলে নেবো আপনি একটু দেখে নেবেন শুধু এইটুকু personally

হ্যাঁ রমেশ ডিম খেতে ভালোবাসে ডিম সিদ্ধ ডিম ভাজা সবই রমেশের খুব পছন্দ মাছের মত কাঁটা বাছতে হয় না মাংসের মত দাঁতে আটকায় না এই জন্য অনেকেরই ডিম পছন্দ তো যেদিন দুপুরে যখন যাওয়ার যাওয়াই ডিম থাকে সেদিন খুব মজা তবে লুৎফার আবার মাছ পছন্দ

লুৎফার চাচারা পুকুরে মাছ চাষ করেন

বর্ষার শুরুতে ছোট ছোট পোনা ফেলেন পুকুরে

উম ফেলেন খাবার দেন নিয়মিত তিন মাস পর থেকেই জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরা শুরু করেন এদিকে ডমরু মাংস পেলে আর কিছু চায়না তারপর যে ছোটবেলার অভ্যেস BREATHE শেষ পাতে একটু দুধ ভাত খাওয়া আকবরের সর্দি কাশির ধাত তাই ওর মা ওকে রোজ সকালে মধু খেতে দেন চিন ছোটো ছোটোবেলায় খুব রোগা ছিল তখন থেকেই ওর মা রোজ ওকে ছানা খাওয়ান রিঙ্কু দই ভালোবাসে নেমন্তন বাড়ির মজাই হল চিনি দিয়ে পাতা দই রসগোল্লা সন্দেশ রিঙ্কুর মা দুধে কফি মিশিয়ে খান ওর ভাই পমফ্রেম বিস্কুট কেক আর চকলেট খেতে চায়

কিন্তু তামিমের মনে একটুকো সুখ নেই যেই একটু চানাচুর খেতে যাবে অমনি ওর নানা ডাকবেন বলবেন ওগুলো অনেকদিন আগে ভাজা পুরনো তেলের গন্ধ ওগুলো বিষের মত তারচেয়ে বয়ং বরং বাড়িতে চপ বেগুনি ভাজা হোক মুড়ি দিয়ে খাও

কিন্তু তামিমের মনে একটুও সুখ নেই যেই একটু চানাচুর খেতে যাবে অমনি ওর নানা ডাকবেন বলবে ওগুলো অনেকদিন আগে ভাজা BREATHE আয়েশা বলল এক packet চানাচুর বেশ কিছুদিন চলে কেতকী বলল বাড়িতে গরম তেলে ছেকে ভা ভাজা পেটে হয় তাও বেশি কয়েকদিন ভালো থাকে বাড়িতে রোজ রান্না হয় কিন্তু দিদিমণি বল

ডমরু বলল দেখেছি box -এর গায়েও বারুদ যেদিকে বারুদ নেই সেদিকে ঘষলে জ্বলে না টিপাই সাধারণ lighter -এর কথা বলল ফতেমা gas -এর উনুন জ্বালানোর lighter -এর কথা বলল সুজন আগুন থেকে আগুন জ্বালানোর কথা বলল কেতকী বুসলো মাটি পুঁড়িয়ে মাটির হাড়ি তৈরী হয়

দুই school -এর মধ্যে ফুটবল খেলা হচ্ছে jersey পরা খেলোয়াররা মাঠে লাল কালো আর নীল হলুদ jersey goalkeeper -এর ফুলহাতা গেঞ্জি অনেকেই খেলা দেখতে হেছে

টিংকু দেখতে লাগলো অন্যরা কে কী পরেছে রঘুদা লুঙ্গি আর কমলা রঙের জামা পরে এসেছে সরোজ দাদু ধুতি আর ছাই রঙের পাঞ্জাবি পরেছেন হারান কাকু স হারান কাকু সবুজ রঙের জামা পরেছেন হঠাৎ সবাই চেঁচিয়ে উঠলো goal থতমত খেয়ে টিংকু দেখলো পাশে দিপা বলছে দেখো দেখো আমাদের school goal দিল

পরদিন class -এ দিপা ঘটনাটি আ বলল খুব হাসাহাসি হল তপন বলল খেলা দেখতে গিয়েছিলি না লোকের পোশাক বেশ তো দেখেছো তো দোষ কি খেলা দেখাও হল পোশাক দেখাও হল school থেকে ফেরার সময় টিংকু বলল বলতেহি দুদলের দুরকম jersey কেন ডমরু বলল নাহলে তো নিজের দলের লোকের কাছ থেকে বল কাড়বে আমিনা বলল goalkeeper -এর আলাদা jersey কেন বলোতো মজিদ বলল হাত দিয়ে বল ধরতে পারে কে শুধু goalkeeper তার পোশাক তো আলাদা হবেই হাসপাতালও ওইরকম নাহলে আলাদা করে কেনা যাবে ধবধবে শাড়ি সাদা শাড়ি নাহলে সাদা skirt school এর ছাত্রদের uniform থাকে তপন বলল doctor ওরা একটা জিনিস পরেন গলা থেকে পা পর্যন্ত বর্ষাকালে আমরা যেমন raincoat পরি অনেকটা ওইরকম রিঙ্কু বলল বলোতো ওটাকে কি বলা হয় ওটাকে apron বলে টিপাই বলল hotel -এ যারা খাবার পরিবেশন করেন তাদেরও

school এর মানচিত্র আঁকা শেষ হতেই ছুটি হল সবাই বাড়ি চলল যেতে যেতে সাহিল ভাবলো বাড়ি আর school এর বাইরের দিকটা মোটামুটি একরকম কিন্তু ভেতর অনেকটা আলাদা উ school school -এ bench আছে board chalk duster আছে বাড়িতে তা নেই আবার বাড়িতে যা আছে school এ সেসব নেই সাহিল পরদিন school এর দিদিমনিকে জিজ্ঞেস করলো বাড়ির জিনিসপত্র আর school এর জিনিসপত্র আলাদা ভিতরের মানচিত্র আঁকতে গেলে কি কি চিহ্ন দেখাতে হবে সেগুলো বলুন দিদি বাড়ি ফেরার পথে তর্ক শুরু হল school এর ঘর school এর ঘর আর বাড়ির ঘরে মিল বেশি না অমিল বেশি হঠাৎ পিকু নাটকের ভঙ্গিতে বলল bench আর খাট এই তো তফাৎ ভেবে দেখো দুটোই কাঠ বাইরে বাইরে আর ভেতরে সবই মিল পিকুর কথা শুনে সবাই হেসে ফেলল এবার কেতকী বলল সেতো পাকা ঘর মানেই ইট বালি সিমেন্ট আয়েশা বলল জল না দিলে ইট বালি সিমেন্ট জমবে কি

হুম হারুন বলল শুধু মাটি দি দিয়ে অনেক বাড়ি হয় সেই দরমা দিয়ে ঘেরা বিথীকা বলল কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপে দেয়াল করে তাকেই বলে তাকেই বলে ছিটেবেড়ার দেয়াল এরকম পাতা সাজিয়ে সাজিয়ে ঘরের চাল করা যায় আমি দেখেছি

হ্যাঁ প্রতাপ কি করছিস ? এই তো বসে আছি। কেমন আছিস বল ? ভালো আছি তো, তোর কি খোঁজ খবর রে পেয়না জীবন নয় যে phone টোন কোনো করিস না বলতো রে রেগে আছি কি ?

কি এইসব নিয়েই বুঝলি তো। তাই তো, নির তোর উম বাচ্চা কেমন আছে ? আরে বাচ্চাটা কে নিয়েই তো problem তা আবার জ্বর তার পরেতো পেটের problem পেটে ব্যাথা করছে বলেছে খুব কাঁদছে। জানিস ?

তাই তো মানে ওইতো আমারো ভাগনাতো শরীরতো অনেক খারাপ বুজলিতো। তবে ওই বাচ্চা ছেলেদের এখন ওই হচ্ছে ঠান্ডা জ্বরে শরীরকে খারাপ করে দিচ্ছে বল। সেই টি তোরে এতো খোওয়াছি তাও তো মজে শরীর তো মানে কি বলবো বড়োই হচ্ছে না, তার পর তো শরীর খারাপ জ্বর ঠান্ডা তো লেগেই থাকছে সব সমতেই। তাই তো নির ওই তোর উম কাজ কর্ম কেমন চলচ্ছে এ। হ্যাঁ কাজ কর্ম বলতে তোকে তো বললাম, সেইদিনই poultry farm খুলেছি তার পড়তো ধর আর একটা ছাগলের farm খুলেছি রে। তাই তো তুই তো খুলেই যাচ্ছিস রে তুই ভালো income করচু মনে হচ্চে আমার। হ্যাঁ তো বোরো ওই income ধর হচ্ছে ওই poultry farm থেকে পঁইতালিশ বা পঞ্চাশ দিনের মধ্যে ধর, কুড়ি পঁচিশ তিরিশ হছে তারপর তো আরো ধর চাষ এ আছে বুঝতেপারলি।

সেই তো নি poultry মাগুর কটা ফেলেছি বাচ্চা আরো তো তো ফেলেছিলাম। তো ওই গুলো তো হয়নি মরি গেলছে। তা ওই poultry মুরগি যে poultry মুরগি বলছি poultry মাগুর বলে না ওই poultry মাগুরী আছে এখন আরে তুই করতে পারিস কই মাছ ফেলিস কই মাছের তো দাম প্রচুর কই মাছ মরে না বুঝলি।

অরে তোকে জানতে হবে না। তুই শুধু কই এর ভালো জাত টুকু ওখানে বাচ্চা কিনতে পাওয়া যাই সেখানে যাবি। গিয়ে বলবি কই এর ভালো জাত যেটা হবে সেটা ফেলবি। কী বলতো তোর তো পুকুর তুই তু ডোবা নয় বা chamber লই যে জল খারাপ হৈয়েই যাবে প্রচুর হইবে তোর ওইখানে বুঝলি। ওহ তাই তো এবার কি বল তো মানে তোর এই পুকুর গুলা তোর কই মাছ তো ফেলবো বলছি, তা কই মাছ এ নাকি শুনেছি যে অন্য মাছ গুলা কে খেয়ে নেই না কই মাছ কে খেয়ে লাই এইরকম কিছু হয় না তো আবার। না না কই মাচে খাই না অন্য মাছে খাই বলতে গেলে ধর ওই যেটা ফ্যাংশ তারপর এর পর তুই যেটা বলছিস poultry মাগুর ওই গুলোই খেয়ে লেই ওই মাছ গুলোকে বুঝতেপারলি ওওও তাই তো এবার কি বল তো মানে ভাবছি যে আবার ফের লিলে লস টস হৈয়ে যাবে না তো এই ভাবছি বুঝলি তো অরে loss ক্ষতি হবে রে মাছ ফেলে loss কেউ হয়? কিন্তু তুই যদি পঞ্চাশ টাকার মাছ ফেলিস তুই তো বিক্রি করবি দুশো টাকায় তাহলে কি করে loss হবে রে? এবার শুধু বিচার করলে তো হবে না এবার দেখ কেনে তা মাছ গুলো পুষছি মাছের খাবার টাবার গুলা তোর এ করছি মানে ধর জোগান দিতে হচ্চে ওই গিলো তো ভাবতে হচ্চে না টাকা খরচ হচ্চে মানে কি বলতো ঘরে তোর ছাগল থাকুক গরু থাকুক যাই থাকুক না কেনে খরচটা তোর হবেই মানে এই রকম একটা ব্যাপার বুঝলি তো সেই যো তুইও কথাতো খারাপ বলিস নি তবে কি বলতো তুই যেটা বললাম কই মাছ টা ফেলতে পারিস না হলেতো এখনতো সিঙ্গি যেটা সে আমরা হম আমাদের বাঙালিদের বা গ্রামে কই কি মাছ বলে ওইতো

হহহঃ আমিওতো শুনেছি যে জিওল মাছের দাম খুব তা জিওল মাছ যদি ফেলি তোর হবে